সামনে আমি কয়েক জন মিস্ত্রি কে দেখতে পাচ্ছি টোটাল টিন জন মিস্ত্রি--

সম্ভবত কোন কারখানা হইতে পারে আর সামনে প্রচুর ইঁট একটি ফাঁকা জায়গায় কিছু ইঁট পড়ে আছে।

নিচে ওয়ার্কআউট করার ও জায়গা রয়েছে দেখতে পাচ্ছি।

নন্দী মহারাজ আ আছেন এবং কয়েক জন লোকজন কেও দেখতে পাচ্ছি--

অনেক বাইক ও রয়েছে দেখতে পাচ্ছি সামনে একজন হেলমেট পরে দাঁড়িয়ে আছে।

সামনে আমি একটি সম্ভবত বিদ্যালয় দেখতে পাচ্ছি।

কয়েকজন দরজার সামনে হয়তো প্রিন্সিপাল বা কারোর রুম -এর সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

কম্পিউটার দেখতে পারছি চেয়ার রয়েছে ওপরে জগন্নাথদেবের মূর্তি রয়েছে।

অনেকজন হাত ধোয়রও জায়গা রয়েছে হাত ধুচ্ছেন সেটাও দেখতে পাচ্ছি একটি গরু--

পশে গাছ রয়েছে বা দিকে একটি দেয়াল ও রয়েছে।

রয়েছে কারখানার সাথে সংযুক্ত সেগুলোও এখানে রয়েছে।

একটি ফাঁকা খেলার মাঠ দেখতে পাচ্ছি তারপরে একটি সুরুৎ খাওয়ার জন্য ছোট ছেলেদের একটি লম্বা--

সামনে একটি মাছের বাজার দেখতে পাচ্ছি বিভিন্ন মাছ রয়েছে ছোট থেকে বড়ো পুঁটিমাছ থেকে--

মাছ কেটে সব বিক্রি করছেন অনেক ক্রেতাও রয়েছে যারা মাছ কিনতে এসছেন।

সামনে একটি শপ রাখা রয়েছে শপের ওপর বিভিন্ন কাপড় জামা রাখা পরে আছে।

অনেকগুলো স্টোর দেখতে পাচ্ছি অবস্থাটা রাতে লাইট যেহেতু জ্বলছে বিভিন্ন টুনি বাল্বও দেখতে পাচ্ছি ওপরে নীল রঙে--

পিছনে একটি বোন দেখতে পাচ্ছি চারিপাশে সবুজ গাছালি।